দুই রঙ্গের টাবু টাঙ্গানো আসে সাদা রঙ্গের অ্যান হলুদ বর্ণের।

কয়েকগুটি মোটরসাইকেল দেখতে পাওয়া যাচ্ছে একজন স্ত্রীলোককে ও রাস্তার মধ্যে ও দাঁড়ানো অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে একটি --

এই সবিটির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি উঁচুটিলা সেই টিলার--

সেই দুকানের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে কয়েকটি ওয়াশিং মেশিন দেখতে পাওয়া যা--

একটি ব দুটি বাস্কও দেখতে পাওয়া যাচ্ছে অনেকগুলি--

সেই দুকানের মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি টেবিল ফ্যান ঝুলানো অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবিটির মইদ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি একটি অনেক বড় ম মন্দিরের মতো জায়গা।

আরো দেখতে পাওয়া যাচ্ছে যে সে ফিল্টের চারপাশে দুটি উচু উঁচু বিল্ডিংও দেখা যাচ্ছে।

যে সেইটাই তারিয়ার মধ্যে বা বাস্ক অনেকগুলি দেখতে পাওয়া যাচ্ছে গ্লাসের গ্লাস দিয়ে সেই বাস্কটি ঘেরাও আসে ঘেরাও করা আসে আরও অনেক মোবাইল দেখতে পাওয়া যা--

এ আরো দেখতে পাওয়া যাচ্ছে যে রাইস কুকার রাখা আসে এ প্রেসার কুকার রাখা আসে।

সে ইস্কুলের ও দেওয়ালের মদ্যে উপরে লেখা আসে বাং গাংপার এল_পি স্কুল ।

একজন মেয়ে লোক কী যেন তাদেরকে বাটা বাটতে দেখা যাচ্চে আরো অনেকগুলি গাসপালা দেখতে পাওয়া যাচ্চে ।

এই ছবিটির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি ঘরের মতো জায়গা সেই ঘরের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে দুটি মেয়ে লোক --

সেই হোটেলের মধ্যে অনেকগুলি পুরুষ স্ত্রীলোক একসঙ্গে বসে কী যেন করতেসে দেখা যাচ্ছে।

এই সবিটির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি অনেক বড়ো রকমের স্কুল ।

সেই স্কুল -এর মইদ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে অনেকগুলি চারপাশে অনেকগুলি গাসপালা দেখতে পাওয়া যাচ্ছে।

সেই ইস্কুলের আঃ টিনের উপরে দেখতে পাওয়া যাচ্ছে একটি এয়ারটেল টিভির থাল দেখতে পাওয়া যাচ্ছে।

আরও অনেকগুলি সোটো সোটো পাথর দেখতে পাচ্ছি।

আরো দেখতে পাওয়া যাচ্ছে যে একটি ইনোভা সাদা রংগের।

এ সবিটির মইধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে এটি চশমার দুকান সেই চশমার দোকানের মইধ্যে অনেকগুলি অনেক রকমের চশমা দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবিটির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি ক্যাম্পের মতো জায়গা।

এই ছবিটির মইদ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে অনেক সুন্দর লাইটিং ভাইটিং করে টুনি সেট ডিজাইন করা একটি দৃশ্য দেখতে পাচ্ছি।